অনেক গাছপালা ইত্যাদি খুবই দেখ খুব সুন্দর লাগছে ছবিটা দেখতে পাচ্ছি স্কুল আছে একটা ছোট ছোট ছোট ছোট-ও জানলা করানো আছে।

দেখতে পাচ্ছি বেদনা আছে -পেঁপে আছে আঙ্গুর আছে জামরুল আছে লেবু আছে ।

দেখতে ভালো লাগলেও মেইল আছে রং করা টাইল বসানো সব কাজ আছে কাঁচ আছে রে এ.সি. এক আছে এখানে।